কিন্তু বুমরাহ কে ভুলে গেলে আমাদের ভারতীয় team এর পক্ষে এটি খুবই আশ্চযজনক একটি বেপার হবে। বুমা~ বুমরাহকে ছাড়া খেলা মানে আমাদের ইন্ডিয়ান team হারবে বা eighty percent হেরে বসে আছে বলাটাও ঠিক হবে কারণ শুধুমাত্র cricket এ bat এর জোরেই খেলতে যেটা যায়না। উল্টোপাশে ball এরও অভিযোগ সেরম গুরুত্বপূর্ণ।

সবচেয়ে ভালো একটি টিমকে team এর সবচেয়ে ভালো একটি অধিনায়ককে ফেলে রাখার জন্য, ফেলে দেওয়ার জন্য ওদের একটি মাত্র ভালো spinner ই যথেষ্ট। সেটি হচ্ছে আমাদের team এ বুমরাহ। কিন্তু এইসমস্ত কথাই ব্যাড দিয়ে আমরা আবার চলে আসি রোহিত শর্মার ওপর। রোহিত শর্মা জানান আমাদের কাছে ওর জায়গা ওপরের দিকে যদিও আমি মুরলি ধর অর্থাৎ সে এখানে তোমার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

দুই innings মিলিয়ে এগারোটি wicket নিয়ে লিওনের match এর সেরা cricketer এর পুরস্কার জেতেন তিনি। তো এর থেকে জানা যাই লিওন লিওন শুধুমাত্র যে খারাপ player বললে হবে না, লিওন একমাত্র আমাদের চোখে এখন এখনও পর্যন্ত সবচেয়ে ভালো bowler বলতে পারেন আপনারা। তো দিল্লী টেস্টার প্রথম innings এ পাঁচটা wicket এবং দ্বিতীয় innings এ দুটি wicket নেন লিওন। তো লিওনের এতটি এতটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে আমরা জানতে পারি যে সত্যি তিনি অনেকই ভালো গবেষণা করে খেলতে নেমেছেন। তো এখানেই আমরা শেষ করছি আজকের cricket এর খবর। হ্যাঁ hello এই তো চলছে। না না কিনিনি কিনিনি হ্যাঁ কে বললো তোমায়? না না না না না না এখনো কিনিনি কিনিনি হ্যাঁ কিন্তু না না এখনো কিনিনি। আরে না না গো এখনো কিনিনি but হ্যাঁ কেনার ইচ্ছা আছে। আহ তোমার ওই এই সপ্তার মধ্যেই কিনবো। তো দেখি এবার

আহ আচ্ছা finance এ কিনবো। ওটাই তো বলছি। না না ওটাই তোমাকে বলতে যাচ্ছিলাম finance এ কিনবো। হ্যাঁ এবার আগে আমি ওরকম মোবাইল কিনেছিলাম বাজাজ ফিন্যান্সে কিনেছিলাম। হ্যাঁ বাজাজ ফিন্যান্সে কি বোলোত মানে interest rate টা প্রচুর কেটে নেয়। তা তোমাকেতো আমি ফোন করতাম এমনিতে। তোমার তো idea আছে। তো এমনি মানে কম দামের মানে কম interest এ atleast হ্যাঁ তো ভালো finance company কি হতে পারে বোলোত? এই electronic gazette এর জন্য।

হম

তো particular কটা ওই ব্যাঙ্কে হয়।

আমি চাইছি একটু কম interest এ যাতে হয়। হ্যাঁ সেটাই ওই long term EMI processing এ পাই। যেমন আগের বার যখন মোবাইল টা নিয়েছিলাম তো বারো মাসে EMI করেছিলাম। offer পেয়েছিলাম একটা। এখন সব বারো মাসই হয়ে গেছে মানে পঁচিশ হাজারের উপর মোবাইল হলেই বারো মাস EMI হয়ে যায়। তো এটাই আরকি একটুখানি তোমার থেকে একটু idea নিতাম। কেমন কি পড়ছে না পড়ছে?

হ্যাঁ, হ্যাঁ ওটাতেও হয় আমার আছে বাজাজ ফিন্যান্সের দুটো EMI করেছিলাম। দুটো মোবাইল কিনেছিলাম। একটা আমি নিজে কিনেছিলাম আর আমার একটা girlfriend কেও কিনে দিয়েছিলাম কয়েক দিন পর। দুটো EMI শোধ করেছি আর bike টা নিয়েছিলাম এল এন্ড টি ফিনান্স থেকে। তো ওগুলোতো হয় গেছে। আর এই ল্যাপটপটা ভাবছি একটা ভাবছি ওই আর বি আই ওটা তো motor vehicle এর জন্য। ওটা এখন আমার নামে মোটামুটি claim মানে আছে এক লাখ আমাকে paperless loan দিয়ে দেবে। মানে আমার যা আছে তোমার credit score যা আছে আমার এক লাখ টাকা বাজাজ ফিনান্স থেকেও ফোন করছে সাড়ে তিন লাখ টাকা অব্ধি আমার দিয়ে দেবে আমার মোটামুটি আমি EMI কোনো মাসে fail করিনি। তিনটে জিনিস নিয়েছি তিনটেই কিন্তু একদম direct আমি আমার কোনো মাসে even corona র সময় আমি না খেতে পেয়েও আমি টাকা শোধ করেছি। তো আমার credit তো মোটামুটি ঠিকঠাকই আছে। তাই জন্যই আবার এমন একটা এখানে আমার credit করার জন্য একটু খানি মানে কম interest এ loan টা পাই। IDB হ্যাঁ IDB first first হ্যাঁ নাহ নাহ না না অত ঝামেলাই নেই। এখন অত ঝামেলাই নেই শুধু মাত্র PAN card Aadhar card ব্যাস আর কিচ্ছু লাগবে না।

এই শোনোনা তুমি আমাকে ওই একশো টাকাটা ফোনপে করোনা। হ্যাঁ ওটা একটুখানি করে দিও। কারণ actually ওই যো যেখান দিয়ে তোমাকে বললাম না ওটা ছিলাম এটা একটা সেই জিনিস করে দিলামনা তোমাকে? ওটা তো দিতে হবে ওখানে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ app টা download করেছো ওটার? হ্যাঁ app টা download করেছোতো? এমনি খুলে গেছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দেখো ব্যাপারটা তো cash এ নেওয়াই যায়। এবার এখন মানে এতটা cash actually invest করতে চাইছি না। কখন কোথায় কি দরকার লেগে যায় বুঝতে পারছোতো? মানে cash আমার কাছে তো এমনিতেই দেখো savings কিছুই নেই। সেটাতে তাহলে ব্যাঙ্ক account টা আমার একটু আহ মানে একটু revive থাকবে ব্যাঙ্ক account টা। নাহলে পুরো ব্যাঙ্ক account খালি হয়ে যাবে ওইটা চাইনা না। আর আমার এমনিতে হাত যা loose আমার account এ টাকা জমতেই চায় না। বিশ্বাস করবে না, আমার ব্যাঙ্কে আজ পর্যন্ত মানে কি বলবো? এক লাখ টাকাও মানে পুরো থাকেনি থেকেছে চলে গেছে চলে গেছে থেকেছে চলে গেছে ওরকম। হ্যাঁ ওটাই আসে বেরিয়ে যায়।

ওটাই তো আসে বেরিয়ে যায় আসে বেরিয়ে যায়। হ্যাঁ ওটাই তো হ্যাঁ এরকমই তো অবস্থা financial condition এতটাই খারাপ, কি আর বলবো?

বিশাল চাপ বিশাল চাপ

হ্যাঁ? ওই একশো টাকা করে বছরে কাটে বলে? না না ওটা করা ভুল। card টা খুব দরকার। কোথায় এমন যাবো যে ফোনপে গুগলপে চলবে না তখন card নাহলে খুব problem.

হ্যাঁ হ্যাঁ না এখন ওরকম না। এখন নিজের ব্যাঙ্ক হলে পাঁচটা আর অন্য ব্যাঙ্ক হলে চারটে। হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হম আমিতো use ই হয় না। ওই ফোনপে গুগলপে ফোনপে গুগলপে আসার জন্য আমার তো মানে use ই হয় না card আমার। খুব একদম মানে network এর problem হচ্ছে। খুব না দরকার পড়লে নয় ওই আরকি।

আমার এস বি আই account.

এক্সিস এ আছে but এস বি আই এর এটা খুব ভালো। হ্যাঁ এত নেই এত নেই হ্যাঁ machine এ টাকা জমা দেওয়ার এত system নেই। এখানে যেমন প্রত্যেকটা মোড়ে মোড়ে থাকে ওই banking এস বি আই corner প্রত্যেকটা মোড়ে মোড়ে থাকে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না সে থাকে। না আমাদের তো নয় হ্যাঁ customer care টা খুব বাজে ওই যে হ্যাঁ খুব বাজে। হম

বা update তো update তো হ্যাঁ এখন তো ওই machine এই সব বই গুলো দিয়ে দেয়। মানে machine গুলোয় দিয়ে দেয় সব। এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা একটা problem হ্যাঁ হম

হম

হম হ্যাঁ ওহ

হ্যাঁ এটা ঠিক। ওই আরকি সবই মিলিয়ে ঝুলিয়ে, তবে আমায় আমি এখন যেখানে আছি এখানে একটা problem হচ্ছে তোমার এস বি আই এর কোথাও কোনো ফেটিএম কিছু দেখতে পারছি না, আশেপাশে। কলকাতায় এস বি আই এর ছড়াছড়ি এখানে এস বি আই এর সেরকম কিছু দেখতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি না কেন? হ্যাঁ সব সময় তো এস বি আই হ্যাঁ, এখানে আমি কোনো এস বি আই দেখতে পারছি না। বা উচিত তো, কিন্তু হ্যাঁ পাচ্ছি না বুঝতে পারছি না কেন? আমি এখানে অনেক দিন হ্যাঁ ওটাই হতে পারে হয়তো জানিনা। হম দেখি। একদম একদম একদম আসোনা চলো bye হ্যাঁ। তিনি আমাদের প্রশংসামান চক্ষু সম্মুক্ষে একটি পাখির সুন্দর ছবি ধরিয়াছেন, যে পাখি ঊষাকালে বন্দনা গান গাহিতে গাহিতে আকাশে ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বতর লোকে ভাসিয়া চলিয়াছে ঐ পাখির দিনের আহার আছে বিগত রাত্রির বিশ্রাম তাহাদের পাখায় দিয়াছে তাজা নতুন রক্তের প্রবাহ। তাই তাহারা উল্লাসিত পাখার ভর করিয়া উর্দ্ধ লোকে প্রবাহ করিতেছে কিন্তু আমি বেদনা বিহ্বল চিত্রে দেখিতেছি মানব পক্ষী দের শক্তি নাই সামর্থ নাই শত সোহাগেও তারা পাখা নাড়ে না। ভারতের আকাশের এই মানব পক্ষীর দল যখন রাত্রিতে বিশ্রামের ভান করে এবং প্রভাতে আবার উঠিয়া দাঁড়ায় তখন তাহার আগের অপেক্ষাও আরও দুর্বল হইয়া পড়ে। কোটি কোটি মানুষের এ যেনো অনন্ত জাগরণ অনন্ত মূর্ছ। আমি কবীরের গান গাহিয়াও পিরিত আহ দুষ্টদের আহ বিন্দু মাত্র স্বস্তি দিতে পারি না তাহাদিগকে কাজ দিতে হইবে যাহাতে তাহারা খাইতে পায়। প্রশ্ন আসিতে পারে আমি কেন সূতা কাটিতে যাইব যাহার আহারের জন্য কোন পরিবার কোনো প্রয়োজন হয় না। কাজ করিব কারণ যাহা আমার নহে আমি তাহাই গ্রহণ করিতেছি। আমার দেশবাসীর সম্পত্তি আত্মসাৎ করিয়া আমি বাঁচিয়া আছি আপনার pocket এ যে মুদ্রা আছে তা আমার তাহার প্রত্যেকটির কারণ অনুসন্ধান করুন। তাহা হইলে আপনি আমার লেখার সত্য হৃদয় করিতে পারিবে প্রত্যেকেই সূতা কাটিতে হইবে অন্যের মতোন রবীন্দ্রনাথও সূতা কাটুন তিনি তাহার বিলাতি পোষাক পোড়াইয়া ফেলুন। তাহাই আজ কর্তব্য আগামী কালের ব্যবস্থা বিধাতা করিবেন যেমন গীতা বলিয়েছে ন্যয় পালন করুন। মর্মান্তিক বেদনাময় এই কথাগুলি এখানে আমরা দেখিতে পাই বিশ্বের যত দরিদ্র

কাহারও দরদ আহ আছে কেউ ভালোবাসে ভাবাবেগে অংশগ্রহণ না করে তথাপি তাহার এই কঠিন আহ তথাপি তাহার এই কঠিন এবং আহ তাহার এই কঠিন এবং

আহ ভাবাবেগের অংশগ্রহণ করে আহ থাকিবার আদেশ করিতেছি আলোচনা না করিয়া স্বদেশীর আইন মানিয়া চল্ যে সদ~ যে স্বদেশীর এর প্রথম আদেশ হইলো সূতা কাটো মানব সংগ্রামে সং সং শৃঙ্খলা রক্ষা যে কর্তব্য, তাহা নিঃসন্দেহ। কিন্তু দুঃখের বিষয় তাহারের উপর এই শৃঙ্খলা রক্ষাকে কার্যকরী ভাবে পারেন তাহার আদর্শে পৌঁছিবার আহ জন্মে নিয়োজিত শৃঙ্খলাকে আদর্শ বলিয়া ভূল করিতে পারেন। কঠোরতার কারণ এই শৃঙ্খলা তাহাদের ভালো লাগে। কারো সংকীর্ণ ধরা বাঁধা পথে চলিতে তাহার পছন্দ করে। তাহারা স্বদেশীকেই মূল কথা বলিয়া ভাবে, তাহাদের কাছে স্বদেশী একটি উদ্দেশ্য পূরণের উপায় মাত্র নহে। স্বদেশী উদ্দেশ্য, তাহাদের চোখে ইহা এক প্রকার পবিত্র ব্যাপার হইয়া ওঠে। গান্ধীজীর শিষ্যদের অন্যতম। গান্ধীজীর আদর্শের প্রায় অনুরূপ বিদ্যালয়ে আহমেদাবাদে সবরমতি সত্যাগ্রহ আশ্রমের অধ্যাপক Mister D. B. কালেকর একটি স্বদেশীর বাণী রচনা করিয়াছেন। গান্ধীজি এই পুস্তকের মুখ্য পত্র আহ লিখিয়া স্বীয় সমর্থনে ছাপও দিয়াছে। উদ্দেশ্য লিখিত এই পুস্তককে যে নীতি সূত্রগুলি শিক্ষা দেওয়া হইয়াছে সেগুলি লক্ষ্য করিয়া দেখা প্রয়োজন কারণ এই শিক্ষক তাহাদেরই একজন যাহারা গান্ধীজীর মতবাদকে তাঁহার অনাবিল উৎস মুখে পান করিয়েছেন মধ্যে মধ্যে জগৎকে ত্রাণ করিবার জন্য ভগবান এই পৃথিবীতে আবির্ভূত হন তাহার এই আবির্ভাব যে দেহেই সকল সময় ঘটিবে এমন কোনো কথা নাই। তিনি কোনো নীতি বা কোনো আদর্শ যাহা পৃথিবীতে সমুন্নত করে তাহার মধ্যেও আত্মপ্রকাশ করিতে পারেন। স্বদেশীর বাণীর মধ্যে তাহার সাম্প্রতিক আবির্ভাব গঠিয়াছে। উপ চালক উপলব্ধি আহ করিয়াছেন যে স্বদেশীকে যদি কেবল মাত্র বিলাতি দ্রব্যের boycott রূপেই ব্যাখ্যা করা যায় তবে এই বিবৃতিকে লোকে হাসিতেও পারে ইহা কেবল স্বদেশীর আংশিক ব্যবহার মাত্র, স্বদেশী হইলো এক বিপুল ধর্মের সূত্র যাহা পৃথিবীকে ঘৃণা ও দ্বন্দ্বের হাত থেকে রক্ষা করিবে মানুষকে মুক্ত করিবে ইহার সারমর্ম ভারতীয় শাস্ত্রতে দেখিতে পাওয়া যায়। তোমার আপনার ধর্ম অর্থাৎ তোমার আপনার ধর্মের লক্ষ্য বা মোক্ষণীতি নাও হইতে পারে তবুও তাহা শ্রেষ্ঠ যে ধর্ম পালনের জন্য তোমার সৃষ্টি হয় নাই তাহা পালনের পর সর্বদাই বিপদাকীর্ণ আপনার কর্তব্য কর্ম যিনি করেন তিনি সুখের অধিকারী হন। ভগবানের বিশ্বাস হইতেই স্বদেশীর

মানুষের কর্তব্য এবং আশা আকাঙ্ক্ষা পৃথিবীতে তাহার নিজের অবস্থা অনুসারেই হওয়া উচিত। আমরা যেমন তেমন পারি না আমাদের সংস্কৃতিতে আহ ভগবান আমাদের যাহা দিয়াছেন তাহা আমাদের গ্রহণ করিতেই হবে আমরা আমাদের ঐতিহ্যকে ভগবানের নিকট হইতে পেরিত বলিয়াই গ্রহণ করিব এবং সেই অনুসারে বাঁচিয়া থাকাকে আমাদের কঠিন কর্তব্য বলিয়া ভাবি এই যুক্তিগুলি হইতে এই সিদ্ধান্তে আসা যায় যে এক দেশের অধিবাসী অন~ অন্য দেশের অধিবাসী লইয়া আপনাদের ব্যস্ত করিবেন না স্বদেশী অনুচরণ যাহারা তাহারা সমগ্র পৃথিবীকে সংস্কৃত করিবার চেষ্টায় বৃথা দায়িত্ব কখনও গ্রহণ করিবেন না। কারণ তাহার জানেন যে ভগবানের নির্দিষ্ট নিয়ম অনুসারেই পৃথিবী চলে চিরদিন চলিবে এই দেশের মানুষ অন্য দেশের প্রয়োজন মিটাবে, এমন কী এমন কী এর মানব কল্যাণের যুক্তি দিয়াও কেহ প্রত্যাশা করিতে পারে না এবং তাহা সম্ভব হইলেও বাঞ্চনীয় হইত না। স্বদেশী সত্যকারে অনুসরণকারী যাহারা প্রত্যেক মানুষ যে তাহাদের ভাই এই কথা তাহারা ভুলেন না কিন্তু এই কথাও ভুলেন না যে এক বিশেষ পরিবেশ স্থানের মধ্যে তাহাদিগকে যে কর্তব্য সাধনের ভার দেওয়া হইয়েছে। তাহাকে তাহাদিগকে পূরণ করিতে হবে। যে শতাব্দীতে আমরা জন্মেছি সেই শতাব্দীর মধ্যেই যেমন আমাদের মুক্তি লাভের জন্মে কর্তব্য আমাদের সম্পন্ন করিতে হইবে তেমনি যে দেশে আমরা জন্মিয়াছি আমাদিগকে সেই দেশেরই সেবা করিতে হইবে আমাদের আত্মার মুক্তি ধর্মের মধ্য দিয়া এবং আমাদের নিজেদের সংস্কৃতির মধ্য দিয়াই আমা~ আমরা অনুসন্ধান করিব। যাহাই হোক কোনো জাতির পক্ষে তাহার নিজেস্ব বাণিজ্য ও শ্রম শিল্পের উন্নতির জন্য সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করা চলিবে কি না নিশ্চয়ই না। ভারতের কারখানা গুলিকে উন্নত করিবার ইচ্ছা একটি অপদার্থ উচ্চাশা মাত্র। ইহার দ্বারা মানুষকে তাহাদের ধর্মের অবমাননা করিতে বলা হইবে। নিজেদের দেশের মাল বাহিরে রফতানি করা যেমন অপরাধ বাইরের মাল দেশে আমদানি করাও তেমনই অপরাধ। এই মতবাদের যুক্তি সঙ্গত সিদ্ধান্ত হইল ইহা ইউরোপিয়ান দিগকে সম্ভবত চমকাইয়া দিবে। মতোই মাল রপ্তানি করাও মহা পাপ। ইতিহাসে যদি ভারতবর্ষ যদি শোচনীয় ভাবে হীনতা স্বীকার করিয়াছে তবে তাহার কারণ তাহার পূর্বপুরুষেরা প্রাচীন মিশর ও রোমের সহিত ব্যবসা বাণিজ্য করিয়া যে অপরাধ করিয়াছিল তাহারই শাস্তি ঘটিয়াছে। এই প্রাচীন ভারতীয়দের উত্তর পুরুষেরাও এই অপরাধটি পুনরায় বারে বারে স্বেচ্ছায় করিতেছে। প্রত্যেক জাতিকে প্রত্যেক শ্রেণিতে শহ শহ কর্তব্য মানিয়া চলিতে হইবে। নিজেদের সহায় সহায় সম্পদ লইয়াই বাঁচিতে হইবে

আমাদের সহিতে যাদের আদর্শ পৃথক তাহাদের জীবনের সহিত আমাদের মিলন ও মিশ্রণ উচিত হইবে না। প্রত্যেকটি মানুষ এই একটি ঝর্ণার মতন প্রত্যেকটি জাতি যেন নদী। তাহাদের প্রত্যেকটি স্ব স্ব অনাবিল স্বচ্ছ ধারা বইয়া আগাইয়া চলিতে হইবে যতক্ষণ না তাহারা মধ্যের সমুদ্রে গিয়া উত্তীর্ণ হইছে সেখানে তাহাদের মিলন ও মিশ্রণ ঘটিবে। ইহা জাতীয়তার জয়যাত্রা ছাড়া আর কি? অবিস্মি~ অবিমিশ্রিত সংকীর্ণ জন্ম জাতীয়তা! দরজা জানলা বন্ধ করিয়া ঘরে থাকো কিছু পরিবর্তন কোরিও না যাহা আছে তাহার সব কিছুকেই আকড়াইয়া থাকো কিছু রফতানি করিও না কিছুই কিনিও না দেহের ও আত্মার উন্নতি করো করো শুদ্ধি। বাস্তবিক পক্ষে ইহা মধ্য যুগীয় ভিক্ষুকদের মন্ত্র আর উদার মনা গান্ধী কি-না এই পুস্তকের সহিত নিজের নাম জরাক~ জড়িত করিয়াছেন? রবীন্দ্রনাথ এই প্রতিক্রিয়াশীল জাতীয়তাবাদের সত্তার সহিত পরিচিত হইয়া যেকোনো বিভ্রান্ত হইয়া পড়িয়াছেন তাহা সহজেই বোঝ যায় এই সকল প্রচারক যাহারা শতাব্দীর যাত্রাপথ ফিরিয়ে দিতে চান যাহারা মুক্ত আকাশ ভাবটাকে পিঞ্জরাবদ্ধ করিয়া আনন্দ পান, যাহারা সহিত যোগাযোগের সকল সেতুকে ধ্বংস করিয়া ফেলিতে বদ্ধপরিকর, তাহাদের সকল সেতুকেই ধ্বংস করিয়া ফেলিতে বদ্ধপরিকর। তাহাদের সহিত রবীন্দ্রনাথের যে মতানৈক্য ঘটিবে তাহাদের বিস্ময়ের আর কী আছে? বস্তুত গান্ধী মতবাদে আসলে এই ধরনের কিছুই নাই। নিকট তাহার উত্তর হইতে দেখা যায় তিনি বলিছেন স্বদেশী হইলো বিশ্বের নিকট প্রেরিত একটি বাণী জগৎ রহিয়াছে সুতরাং গান্ধীজী ইহাকে স্বীকার করে তিনি বলেন অসহযোগের লক্ষণ নিয়ে ইংরেজ বা বস্তু সভ্যতা এবং এবং অসহযোগ লক্ষ্য ইংরেজ বা নয় বস্তু সভ্যতা এবং বস্তু সভ্যতা আর অনুগামী আহ রা~ রা~ আমাদের অসহযোগ অর্থাৎ ইহা পশ্চিমের ত্রুটি সংশোধন করিতে চায় সুতরাং ইহা পশ্চিমের পক্ষে উপকারী হইবে আমাদের অসহযোগ হইলেও আমাদের আপনার মধ্যে ফিরিয়া আসা এই ফিরিয়া আসা সাময়িক ইহার উদ্দেশ্য সমগ্র ও আসছে মানবতায় সেবায় আত্মনিয়োগ পূর্বে ভারতের সকল শক্তিকে সংহত করা বা গ্রহিত করা সমগ্র মানবতার জন্য জীবন দানের উচ্চাকাঙ্খা করিবার পূর্বের ভারতকে বাঁচিতে শিখিতে হইবে। গান্ধীজী সমস্ত মানুষের সঙ্গে এর মানুষের জন্য নির্ভুল আদর্শ নির্দিষ্ট করিয়াছেন তাহা যদি ইউরোপ পালন করে তবেই ইউরোপে সহিত

বিশ্ব প্রসারী। গান্ধীজী এই বাণীর সহিত আপনার নাম জড়িত করিলেন কেন? কিন্তু আহ জড়িত করিলেন কেন? কিন্তু তাহার আদর্শকে সমগ্র বিশ্বের নিকট প্রেরিত তাহার বাণীকে এই ধর্ম শাসন সংকীর্ণ গণ্ডির মধ্যে কারারূদ্ধ করিলেন কেনো? শিষ্যদের সম্পর্কে সাবধান তাহার যতই শুদ্ধ হইবেন ততই তাহারা হইবেন বিপদজনক. ভগবান মহাপুরুষ দিগকে তাহাদের পা~ পারিশ~ পারিশ দের হার হইতে রক্ষা করুন যে পারিষদরা মহাপুরুষদের আংশিক মাত্র বহনের ক্ষমতা রাখেন আদর্শকে লিপিবদ্ধ করিয়া রাখেন, উম আদর্শকে লিপিবদ্ধ করিয়া রাখেন কারণ আদর্শের সংহতি মহাপুরুষদের আংশিক মাত্র বহনের ক্ষমতা রাখেন আলো~ আদর্শকে লিপিবদ্ধ করিয়েতে গিয়া তাহারা সংহতি

মহাপুরুষ আহ পুরুষের দিব্য মনোভাবের সামান্য বর্ণতা লাভও করিতে এ সমর্থন হোন। কিন্তু এই শিষ্যদের শিষ্যরা কিংবা অন্যরা জনসাধারণ যাহাদের কাছে সেই মতবাদ। কষ্ট ও বিচ্ছিন্ন প্রতিধ্বনির মতন আসিয়া আহ পৌঁছাইয়াছি তাহাদের কী হইবে? তাহারা এই মানুষিক শুদ্ধি এর এবং সৃজনশীল ত্যাগের বাণী হইতে এর বাণী হইতে নিকট মতবাদ অতীব আদিম বস্তুগত এর মধ্যে দিয়া অপ্রকাশ করিয়াছে মশাই~ মেশাইয়ের আগমনের প্রত্যাশার ন্যায় মানুষ একদা যেমন এর পতি~ প্রতীক্ষার মানুষ একদা যেমন প্রতীক্ষার মধ্যে অগ্রগতির অস্বীকার ইহা সেই পুরাতন বারা~ বার বাড়ি হিংসার পরিচালক বল প্রয়োগে সেই বল প্রয়োগে এবং আহ বল প্রয়োগে রবীন্দ্রনাথের ভীত হইয়া উঠিলেন তাহাদের অকারণে নহে গান্ধিজীও এই আসংকা হইতে সম্পূর্ণ যুক্ত রহিলেন না তিনি বলিলেন তিনি যদি ইংরেজদের প্রতি ঘিন্না অনুভব করেন তা তবে তিনি তবে তিনি অচিরেই এই অভিযান এর হইতে শহীদ আসিবেন শহীদ আসিবেন কারণ কেবল শত্রুর কাজে~ কাজেকেই ঘিন্না করিতে হইবে এবং শত্রুকে ভালোবাসিতে হবে শয়তানকে ভালবাসিয়া শয়তানিকে ঘৃণা করিতে হবে অবশ্য এই পার্থক্যটি একটি বেশি অতীত প্রতিবেশী সুক্ষ যাহার ফলে ইহাকে আয়ত্ত করা সাধারণ মানুষের পক্ষে কঠিন হইয়া পড়ে প্রতিবারে যখন কংগ্রেসের অধিবেশন হয় এবং নেতারা ইংরেজদের অপরাধ ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে যে অগ্নিচারী বক্তৃতা দেন তখন ক্রোধ ও আক্রোশ রূদ্ধদ্বারের পাশে পুঞ্জীভূত হইতে থাকে। সাবধান যদি এই দরজা ভাঙিয়া পড়ে উনিশশো কুড়ি আগস্ট মাসে বোম্বাইয়ে যখন গান্ধীজীর বহু মূল্য দ্রব্য পোড়াইবার পক্ষ সমর্থন করিয়া রবীন্দ্রনাথ এর বন্ধু এন্ড্রিউলফ কে বলেন তিনি বিদ্বেষ কে মানুষ হইতে বস্তুতে অন্তর্হিত করিতেছেন তখন তিনি বুঝিতে পারেন নাই যে জনসাধারণের উন্মত্ত অক্রোশ জনসাধারণের উন্মত্ত অক্রোশ ক্রমেই শক্তি সংগ্রহ করিতেছে এবং স্বভাবতই আহ জনসাধারণ ভবিতেছে প্রথমে মাল তারপরে মানুষ তখনও তিনি কল্পনা তখনও তিনি কল্পনা করেন নাই যে বোম্বাই এ আহ

তিনি কল্পনাও করিতে পারেন নাই যে বিন্দু জনসাধারণের মধ্যে এই পশু গুলি তাহারই বানীর রসে দিন দিন পুষ্ট হইয়া উঠিতেছে রবীন্দ্রনাথের দৃষ্টির স্বচ্ছতা ছিল দৃষ্টির স্বচ্ছতা ছিলো আরও বেশি অভিযোগীরা অসহযোগীরা যখন নির্দোষের মতো ইউরোপের অপরাধ অনাবৃত কোরিয়া দেখাইতেছিলো মুখে অহিংসার কথা বলিতেছিল এবং সেই সঙ্গে জনসাধারণের মনে হিংসার আসন্ন মহামারির বীজ উত্তপ্ত করিতেছিল তখন তাহারা যে কী বিপদ গোপন করিয়া রাখিতেছিল রবীন্দ্রনাথ তাহা বুঝিতে পারিয়াছিলেন। কিন্তু এই অহিংসার ঋষি যাহার মনে ঘৃণার বিন্দু মাত্র ছিল না তিনি এই ব্যাপারটিকে উপলব্ধি করিতে পারিলেন না। অথচ যাহার মানুষকে কর্মবদ্ধের পথে পরিচালিত করেন তাদেরকে কেবল নিজেদের বুঝিতেই চলে না

হইতে ইহাকে নিরস্ত্র করিবার আত্মসমর্পণ করিতে বাধ্য করিবার আহ বাধ্য করিবার সম্ভবত একমাত্র উপায় হইল এই প্রভুটির ভগবানের অবতার সাজিয়া থাকা কিন্তু তাঁহার স্বকীয় দীনতা এবং সারলতার জন্য সেই ভূমিকা গ্রহণ করিতে পারিবেন না ফলে এখন এই মানব সমুদ্রের ঊর্ধ্বে কেবল

ইহা সর্বময় সংগ্রহ ময় বেদনাময় এই প্রতীক্ষা আহ এই প্রতীক্ষা উনিশোশো একুশ সালে অসহযোগ আন্দোলন দ্রুত অগ্রসর হইতে লাগিল সারা বছরটা উনিশশো একুশ সালে এমনিতে অসহযোগ আন্দোলন দ্রুত অগ্রসর হয়ে লাগিল সারা বছরটা অনিশ্চয়তা ও প্রত্যাশার মধ্য দিয়া কাটিলো দাঙ্গা এর হাঙ্গামাও দেখা দিল ফলে গান্ধীজীর ওপর এই ঘটনার স্রোতের ওঠানামা অনিবার্যভাবে প্রতিফলিত হইল দীর্ঘকাল ধরিয়া শত্রুতা বৃদ্ধি পাইতেছিল সরকার এর পাশবিক দমন নীতির ফলে তাহা পরিণত হইল প্রকাশ্য বিদ্রোহে। নাসিক ভিলার মালিগাঁও এ বিহারের গিরিডিতে দাঙ্গা হাঙ্গামা বাঁধিল উনিশশো একুশ সালের মে মাসের গোড়ার দিকে আসামে কয়েকটি গুরুতর সংঘর্ষ ঘটিলো চা বাগানেও বারো হাজার কুলির কাজ বন্ধ করিল সরকারের নিযুক্ত আহ গুর্খা কর্তৃক তাহারা আক্রম~ আক্রান্ত হইল পূর্ববঙ্গের rail steamer এর শ্রমিকরাও প্রতিবাদে দুই মাসের ধর্মঘটের ব্যবস্থা করিলো। এই চাঞ্চল্যকে শান্ত করিবার জন্য উম গান্ধীজী স্বয়ং গান্ধীজী স্বয়ং ধর্ম ঘটের ব্যবস্থা করল এই চাঞ্চল্যকে শান্ত করার জন্য গান্ধীজি স্বয়ং সাধ্য মতো চেষ্টা করিতে লাগিলেন মে মাসে তিনি বরলাট lord রিংগিং এর সহিত দীর্ঘ আলাপ আলোচনা করিলেন আলি ভাইরা তাহাদের উত্তেজক বক্তৃতা দ্বারা নাকি হিংসাত্মক কাজে জনসাধারণকে প্রচলিত করিলেন এবং তিনি তাহার এই মুসলমান বন্ধুদ্বয়কে প্রত্যক্ষ এবং প্রকারান্তরে হিসা হিংসা সমর্থন হইতে নিরস্ত্র করিলেন আহ নিরস্ত্র করিলেন। যাহাই হোক যতই সময় যাইতে লাগিল অসহযোগ আন্দোলনও ততই শক্তিশালী হইয়া উঠিল

পুনরাবৃত্তি করিবার পর ঘোষণা করিলেন যে ইংরেজ সৈন্যবাহিনীতে কোনো মুসলমান চাকরি করিবে না সৈন্য সংগ্রহে তাহারা কোনো প্রকার সাহায্য করিবেন না বস্তুত এই সম্মেলন